শুভরা শুভরাত্রি। নমস্কার আমার নাম advocate বোধিসত্ত্ব হালদার আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব বাংলায় একটি অনবদ্য অনুচ্ছেদ আন্দামান ভ্রমণের ওপর। এটি লিখেছেন সমীর কুমার ঘোষ এবং এটি প্রকাশিত হয়েছে একটি বিখ্যাত বাংলা পত্রিকা নব কল্লোলে । আন্দামানে তিনটি দ্বীপ।

চির সবুজে ঘেরা আন্দামান ভ্রমণে গিয়ে একদিন সকালে বেরিয়ে পড়লাম ভারতের শেষ ভূখণ্ডটির তিনটি মনোরম দ্বীপ নর্থ বে রস আর ভাইপার দর্শনে। বিমানবন্দর এলাকা ছাড়িয়ে মসৃণ পদ বেয়ে কিছুটা চলার পরে পৌঁছে গেলাম রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স এর জেটি তে জনসাধারণের কাছে জেটি আবারডীন জেটি নামেই সমধিক পরিচিত। এর একদিকে ঐতিহাসিক সেলুলার জেল অপরদিকে সুনীল জলরাশির ওপারে

এই আবারডীন জেটি থেকেই প্রতিদিন সকালে লঞ্চ ছাড়ে দ্বীপ তিনটির উদ্দেশ্য। টিকিট কেটে আমরা ও উঠে বসি লঞ্চে একজন লঞ্চকর্মী জানিয়ে দেন রস দ্বীপ নয়। প্রথমেই আমরা যাব নর্থ গেট লঞ্চ ছাড়ে অচিরেই কিছুটা যেতেই বুঝতে পারি জলের প্রচন্ড ঢেউ এখানে সেই ঢেউয়ের দোলায় দুলতে দুলতে

বেশ কিছুটা চলার পরেই একজন লঞ্চ কর্মী হঠাৎ এসে জানতে চান যাত্রীদের কারো কাছে কুড়ি টাকার গোলাপী নোটটি আছে কিনা যাত্রীদের মনে তখন অপার কৌতূহল কি ব্যাপার কিছু কিনতে তিনটে বলবে নাকি

লঞ্চ কর্মীটি গলার স্বর একটু উঁচু করে বললেন ওই নোটটি পেছনে যে দ্বীপের ছবিটি দেখছেন সেই নর্থ বে ছবির সাথে মিলিয়ে নিন। নর্থ বে দিপটি তখন একেবারে আমাদের চোখের সামনে পর্যটকদের অনেকেই তখন নোটটি হস্তগত করে নোটে ছাপা ছবির সাথে বাস্তবের ছবিটি মিলিয়ে নিতে চাইছেন। হ্যাঁ হুবহু এক। কারুর কারুর গলায় ঝরে পড়ে বিস্ময় এই তথ্যটুকুই তো জানতাম না এতদিন কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ভেড়ে নর্থ বে দ্বীপে আমরা নেমে আসি নিচে

চার পাঁচ অসাধারণ সবুজের সমারোহ সারি সারি নারকেল গাছ এই দ্বীপটির সৌন্দর্য বাড়িয়েছে

দেখলেই দুচোখ জুড়িয়ে যায় এই দীপ্তির খুব কাছেই রয়েছে রঙিন মাছ এদের এক বর্ণময় জগৎ জলের নিচে যেখানে বিশাল এলাকা জুড়ে অবাদে ঘুরে বেড়ায় লাল নীল সবুজ হলুদ মাছের ঝাঁক সে এক অসাধারণ দৃশ্য পর্যটকেরা যেন সেই সমুদ্র সন্তানদের দুচোখ ভরে দেখে নিতে পারেন সেজন্য আছে গ্লাস বোটে চড়ে ঘুরিয়ে আনার সুন্দর ব্যবস্থা এতে নৌকাটি দুপাশে বসেন পর্যটকেরা আর তাদের পায়ের কাছে অনেকটা জায়গা জুড়ে কাঠের পাটাতন বদলে দেওয়া থাকে মোটা কাচ যাতে করে পর্যটকেরা নৌকো করে যেতে যেতেই জলের তলার অবর্ণনীয় সৌন্দর্য টুকু প্রাণভরে উপভোগ করতে পারেন অবশ্য কেউ ইচ্ছে করলে গ্লাস বোটে এ না গিয়ে snorkeling করে দেখে আসতে পারেন রঙিন মাছ এদের আবাস স্থল টিকে এদের জলের ভিতর মাথা ঢুকিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য যাত্রীদের মুখে একটি একটি নল যুক্ত মুখোশ লাগিয়ে দেন লঞ্চ কর্মীরা তারপর দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা পর্যটকদের নিয়ে যান নির্ধারিত জায়গায় না এতে ডুবে যাওয়ার কোনো ভয় নেই। আবার যাত্রীদের সাঁতার জানতেই হবে এমন কোন কথা নেই। আর যারা এসব একেবারেই আগ্রহী নন তারা অনায়াসে মেতে উঠতে পারেন স্নানের আনন্দে

যে অপার্থিব আনন্দ তার সহজেই উপভোগ করতে পারেন এখানে নর্থ বে দ্বীপে আড়াই ঘন্টা কাটিয়ে আমরা রহনাদি সেই বহুখ্যাত রস Island টির দিকে কিছুটা এগোতেই রসের মাতাল করা সৌন্দর্য। আমাদের দুচোখ জুড়িয়ে দেয়। দেখে মনে হয় যেন কোন বিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা একটি মহার্ঘ ছবি দেখছি যেতে যেতে গাইড জানায় লম্বা ও চওড়ায় প্রায় দুহাজার square Kilometer বিস্তৃত এই দীপ্তিতে এক সময় ছিল Andamanese আদিবাসীদের বসবাস আঠেরশো আটান্ন সালে

তৈরী হয় গির্জা, হাসপাতাল, সচিবালয়, সুইমিং পুল সেনা ছাউনি, নাচ ঘর এমনকি সমাধি ক্ষেত্র ও তাদের ফেলে যাওয়া সেসব ঘরবাড়ির ধ্বংসাবশেষ আজও পরিত্যক্ত অবস্থায় ছড়িয়ে রয়েছে সারা দ্বীপ ময় আঠেরশো আটান্ন থেকে উন্নিশো এক চল্লিস সাল পর্যন্ত এই রস Island ই ছিল আন্দামানের রাজধানী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুদিনের জন্য দীপ্তি চলে যায় জাপানিদের দখলে

আবার বিশ্বযুদ্ধের অবসানে দ্বীপ টি আবার ফিরে আসে ইংরেজদের হাথে জাপানি দখলের স্মৃতি হিসেবে দীপ্তিতে আজও রয়ে গেছে তাদের ব্যবহৃত একটি bunker

পরিচ্ছন্ন এই ছোট্ট দীপ্তিতে নেমে দেখি সুন্দর বাধানো পথের দুধারে সারি সারি নারকেল গাছ তার নিচে অবাধে ঘুরে বেড়াচ্ছে অজস্র হরিণ আর ময়ূর কেউ আদর করে কাছে ডাকলেই এগিয়ে এসে মুখটা বাড়িয়ে দিচ্ছে ঠিক যেন কোন মনি ঋষির শান্ত তপবন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে

সাগরের নীল জল ক্রমাগত এসে আঁচড়ে পড়ছে পটভূমিতে। ধুলি মাখা ধরণীর এই মায়াময় রূপের কোন তুলনা হয় না British আমলে এই দীপ্তি ইংরেজি কাছে এত কেন প্রিয় হয়ে উঠেছিল তাই এখানে এলে সহজেই অনুমান করা যায় রসের রসা সাধন করে

লঞ্চ এবার মুখ ঘুরায় এদিনের শেষ গন্তব্য ভাইপার Island এর দিকে। কথায় কথায় গাইড জানায় সতেরশ আঠশটটি টি সালে Lieutenant Colonel Archibald Blair অপরাধীরের বন্দি করে রাখার জন্য ভাইপার নামের একটি জাহাজ নিয়ে এই দ্বীপের দিকে যাত্রা করেন কিন্তু ঘটনাচক্রের

সেই থেকে জাহাজটির নাম অনুসারে এই নাম গোত্রহীন ভূখণ্ডটির নাম করণ করা হয় ভাইপার Island অবশ্যই ইতিহাসের পাতায় এই দীপ্তি কুখ্যাত হয়ে আছে স্বাধীনতা সংগ্রামীদের ওপর ইংরেজদের অকথ্য অত্যাচারের সাক্ষী হিসেবে পরাধীন মাতৃভূমির শৃংখল মোচনের জন্য ভারত মায়ের যে নির্ভীক সন্তানেরা একদিন জীবন মৃত্যুকে পায়ের বৃত্ত করে বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে যারা ধরা পড়তেন তাদেরই ইংরেজ প্রভুরা নিয়ে আসছেন এই নির্জন দীপ্তিতে এখানেই সমুদ্র তীরে একটি উঁচু টিলার ওপর তারা তৈরি করেছিলেন একটি

ঠিক তার পাশেই ছিল আরো একটি ঘর যেটি ব্যবহার করা হত বন্ধুদের ওপর অত্যাচার চালানোর জন্য বন্দী বিপ্লবীদের পা দুটি উপরের দিকের একটি লোহার রডে বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে সীমাহীন অত্যাচার চালাতেন British শাসকেরা উত্তাল সমুদ্রের গর্জনের সঙ্গে বিপ্লবীদের সেই আত্মচিৎকার মিলেমিশে একাকার হয়ে যেত। নির্যাতন সহ্য করতে না পেরে যারা মারা যেতেন। তাদের নিষ্প্রাণ দেহটা নিচে নামিয়ে এনে ছুঁড়ে দেওয়া হত সমুদ্রের জলে জলজ প্রাণীদের খাদ্য হিসেবে এই ব্যথা ভরা ঘটনা গুলি স্মরণে রেখেই পর্যটকরা গিয়ে দাঁড়ান টিলার উপর অবস্থিত সেই কুখ্যাত ঘরটির ভিতরে বিপ্লবীদের পা বেঁধে ঝুলিয়ে রেখে অত্যাচার চালানো হত